আপনার family তে কেউ নেই যে আপনাকে একটু সাহায্য করতে পারবে এই বিষয়ে? সাহায্য তো সবাই করছে কিন্তু এখানে তো, দেখুন mail তো শু~ মানে শুনেছি net এর মাধ্যমে করতে হয়, এখানে তো সেরকম net ফেট চলেনা। ও আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ির আশেপাশে কোনো এইরকম,

আহ অনেকটা দূর রাস্তা বেরোতে হবে না?

ওখানে থাকতে হবে ঘর ভাড়া নিয়ে তারপর তো ডাক্তার দেখাবো না? আমি তো থাকি হচ্ছে আপনার, সেই যে চিত্তরঞ্জন কারখানা আছে না? ওখানকার কাছাকাছি গ্রাম।

ঝাড়খণ্ড এর border এ, কতো দূর আপনি ভেবে দেখুন কলকাতা থেকে। উম হ্যাঁ madam এটা অনেকটাই দূর বুঝতে পারছি, তো সেইজন্য ma'am আপনাকে বলছি যে আপনার যেহুতু একদিন operation এর date দেওয়া আপনি আসবেন তখন সেইদিন যদি কোনো অসুবিধা হয়ে যায় আপনাকে আবার হয় ফিরে যেতে হবে,

ঘর ভাড়া নিচ্ছি rest নিয়ে, আমার তো কোনো খরচাই হবেনা extra। আহ না madam দেখুন আপনি সাত দিন থাকছেন সেটা ঠিক কথা,

হুম, না না madam দেখুন আপনি যদি আসেন ধরুন সেইদিন আপনি documents গুলো আনলেন doctor সেইদিন আপনা~ check করলেন, তার দুদিন পর আবার উনি আপনাকে date দেবেন operation এর তো, তো তখন আপনাকে আবার আসতে হবে।

operation করবে? দুদিন বাদে date দেবে, দুদিন আগে date দেবে মানেটা কী? কী বলতে চাইছেন?

আপনি বলছেন সেদিনই একবার operation করবেন তারপর আবার দুদিন বাদে operation করবেন মানে টা কী?

আপনার document check করে আপনাকে আবার অন্য date দেবেন operation এর, সেদিন operation উনি করবেন না madam তাইনা? কারন

এতগুলো টাকা দেবো operation করবেনা? আহ madam documents গুলোর জন্য বলেছি আপনাকে।

documents এর জন্য operation করবেনা? হ্যাঁ কারন ma'am এগুলো precaution আপনারই health এ issue হতে পারে পরে।

এতগুলো টাকা নিলেন কেন advance? বললেন এইগুলো নাকি advance বলে দিতে হয়। হ্যাঁ madam advance তো কিছু করতে হয় সব ক্ষেত্রে advance করতে হয়। তাহলে আমার operation আপনি করছেন না কেন? আহ এক minute madam দেখুন কী অসুবিধা হবে না আপনারই health এ পরে problem হবে কারন আপনার যেহেতু treatment,

আমার সব problem। আপনাদের সব problem আমার কোনো problem নেই, সব problem আপনাদের। আপনাকে বলছি যে আপনার যা history আছে না ma'am তাতে আপনার complications বাড়তে পারে যদি এগুলো আমরা precautions

বলতেন, বাড়তে পারলে operation করবো কেন? করে যদি মোরে যাই। না না ma'am মরে যাবেন কেন?

না ma'am আপনি এরকম কথা কেন ভাবছেন যে আপনি মরে যাবেন! আমাদের এখানে খুব যত্ন সহকারে treatment করা হয় আর সব,

বলছেন আমার তো মনে হচ্ছে যত্ন সহকারে মেরে ফেলা হয়। উম না না madam একদমই এরকম না আপনি ভুল বুঝছেন জিনিসটা, আমরা precaution নিয়ে

এখানে গ্রামে থাকি মানে কি আপনি যা পারছেন বলে যেতে পারেন? আহ madam একদমই নয় সেই কথাটা আপনি ভুল বুঝছেন ma'am এরকম নয়, এরকম হলে madam আপনা~ আপনি বলতাম যে আপনার history র কোনো দরকার নেই আপনি just আসুন operation হয়ে যাবে আমাদের কোনো যায় আসতোনা madam তাইনা? কিন্তু আমরা সেটা check করছি ma'am

একটুও আপনার কোনো যায় আসছে বলে দেখতে পাচ্ছিনা, আপনি শুধু আমার টাকা নিয়ে যাচ্ছেন, টাকা নিয়ে যাচ্ছেন, operation টা করে দিচ্ছেন না, আর বলছেন দু'দিন ধরে operation করা হবে। তারপর কীসব বলছেন এই হবে ওই হবে সেই হবে, এটা না দিলে ওটা হবে না। আমাকে কি মেরে ফেলতে চাইছেন নাকি? না madam একদমই সেরকম নয় আপনি ভুল,

আমার অনেক আয়ু আছে বলেছে জানেন? আমাকে মারবেন না, আমার একটু রোগ আছে আমি জানি, তাবলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন না।

আয়ুটা তো আছে ওটা তো রাখতে হবে। আর একটা ফাঁড়া ও বলেছে আমার মনে হচ্ছে সেই ফাঁড়াটাই আপনারা। হুম আপনারাই তাল করছেন মেরে ফেল~ গ্রামে থাকি মানে কি কিছু বুঝিনা?

প্রত্যন্ত গ্রামে থাকি, ওখানে বলছি না net ঠেট ও এখন ঠিক মতো আসেনি, শুধুমাত্র এই কোলকাতা থেকে আমার পাশের বাড়ির ছেলেটা গিয়ে যাতায়াত করে বলে ওর ও ওখানে চাকরি করে বলে ও ওখান থেকে আব্যাব~ বেবস্থা করে দিয়েছে। তা আপনি এরম করছেন? তো madam দেখুন আপনার যদি খুব সমস্যা,

hello. আমি টুম্পা পাল, আমার সাথে আছে শ্রেয়া সানা. আমি আবারো আমাদের একটা ছোট্ট বিরতি পর, আবারো আমাদের আলোচনায় ফিরে এলাম. আমাদের আলোচ্য বিষয় হলো job, বা চাকরি.

অ্যাঁ কী মে বিভিন্ন ধরনের courses আছে, সেইগুলো করছে, সব কিছু করেও না মানে সে মানে নিজের যোগ্যতা অনুযায়ী একটা চাকরির সাথে যুক্ত হতে পারছে না. তো আমরা আগের আলোচনাতেই দেখলে আলোচনা করছিলাম উম শ্রেয়ার সাথে, যে কিভাবে মানে তারা একটু preparation নেবে যে আলো মানে কী করলে কিংবা কী না করলে তারা একটা job কিংবা চাকরির সাথে একটু যুক্ত হতে পারবে কিংবা নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজের সাথে যুক্ত হতে পারবে.

অ্যাঁ আমি আমার মতামত মতামত মতামত তোমার সাথে share করব এবং জানাব যে আমরা কীভাবে নিজেকে prepare করলে হয়তো job এর জন্য ready হতে পারি, অ্যাঁ তো প্রথমেই যদি আমি বলি যে অ্যাঁ government job তো government job এর ক্ষেত্রে কিন্তু আমরা যখন অ্যাঁ honours নিয়ে পড়ছি বা পাসেই পড়ছি, main কথা যখন অ্যাঁ general line এর কথা বলব যখন আমরা college থেকেই কিন্তু আমাদের কে সেইভাবে অ্যাঁ mind টাকে setup করতে হবে যে আমায় কিন্তু চাকরি করতে হবে. কবে পড়াশোনা complete করব, পড়াশোনা complete করার পর তারপরে job এর জন্য prepare হব, এটা করলে কিন্তু একদমই হবে না. তুমি দেখে থাকবে অ্যাঁ আমাদের যে পাশের যে অ্যাঁ রাজ্য আরকি বিহার, ওখানের কিন্তু মানুষজন প্রচুর পরিমানে অ্যাঁ যে government job সেগুলো কিন্তু প্রচুর পরিমানে ওরা অ্যাঁ পায়. এর কারনটা অনেক সময় দেখা গেছে যে ওখানকার যে মানে ছেলে মেয়েরা, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু পাস course এ পড়ে এবং তখন থেকেই কিন্তু exam বা এই যে অ্যাঁ সর government যে exam গুলো হয় সেটার জন্য কিন্তু নিজেদেরকে prepare করে. এর ফলে তারা অনেকটাই আমাদের থেকে আগিয়ে থাকে এবং অ্যাঁ তারা তা কিন্তু একটা অভিজ্ঞ হয়ে যায়, তাদের experience বেশি হয়ে যায় এবং তারা কিন্তু কী করে না এই যে ক government job গুলো আছে তারা কিন্তু অনান্য রাজ্যের থেকে job গুলোকে ছিনিয়ে নিয়ে নিজেরা নিজেরা কিন্তু অ্যাঁ প্রচুর পরিমানে prepare হয় এবং job এর থে দিক থেকে তারা কিন্তু আগিয়ে থাকে. তো আমার এটাই বক্তব্য যে পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাদেরকে অ্যাঁ নিজেদেরকে উম job করব সেই মানসিকতাই কিন্তু আমাদেরকে নিজেদেরকে তৈরী করতে হবে, mentally prepare হতে হবে এবং প্রত্যেকটা দিন কিন্তু practice করতে হবে. তো তোমার কী মনে হয়? আমার আমি তোমার সাথে এইব্যাপারে সত্যিই একমত, কারণ কি বলতো নিজে যদি একটুও মানে ওন্য রকমের চিন্তাভাবনা না নি, আমরা যেখানে আছি সেখানেই পরে থাকব. একটু তো চিন্তাভাবনা টা পাল্টাতে হবে একটু advance হতে হবে , কোট মানে কোথায় কী করলে কী হবে কিংবা কী না হবে একটু যদি একটু হাটকে চেষ্টা করি না দেখবে ঠিক এগুলো হবে. একদম এরকম তো নয় যে কেউই পাচ্ছে না.

আমরা যেমন দেখছি একই রকম চেষ্টা করে আমাদের হচ্ছে না লাভ, আমাদের চেষ্টা টা একটু অন্য রকম ভাবে করতে হবে.

যদি, অ্যাঁ যে, রাজ্যের যে job গুলো হয় মানে সে~ সেই গুলোর জন্য যদি আমরা prepare করি তাহলেতো অবশ্যই আমাদের কে একধরনের syllabus হয়, এবং central যে government job তার এক ধরনের syllabus হয়. অ্যাঁ অন কিন্তু এখানে আমি একটা কথাই বলে রাখব, আমাদের কিন্তু syllabus সব সময়ই নিজেদেরকে clear করে রাখতে হবে. আমি এমন অনেক পরীক্ষার্থীকে কিন্তু দেখেছি যারা কিন্তু তাদের যে exam দেবে যে competitive exam গুলো দেবে তার কিন্তু syllabus ই জানে না. তো যদি আমি বলি যে অ্যাঁ আমাদের হয়তো যেইগুলো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 তো বাংলার আমাদের কে যেগুলো পড়তে হয় সেইগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের যাকিছু আছে সেইগুলো কিন্তু আমাদের কে অবশ্যই শিখে নিতে হয়. এছাড়াও বাংলার যে বিভিন্ন গল্প, নাটক, সাহিত্যিক আছে, সাহিত্য আছে বা যেসব কবিরা এগুলো রচনা করেছেন যেমন অ্যাঁ যেগুলো আমাদের বাংলার সাহিত্যে যাদের যাদেরকে কথা না ভেবে আমরা কিন্তু সাহিত্যে এক পাও এগোতে পারব না যেমন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর,

হ্যাঁ, এদেরকে ছাড়া কিন্তু আমরা বাংলা সাহিত্যের জগতে এক পাও আগাতে পারব না. তো obviously যদি বাংলা থেকে question আসে আমাকে এই সমস্ত লেখকদের কিন্তু আত্ম-জীবনী এবং তাদের যে গুরুত্যপূর্ণ যে উপন্যাস বলো, গল্প বলো, নাটক বলো যা আছে সেইগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং বাংলার যে আর একটা vital part সেটা হচ্ছে ব্যাকরণ. ব্যাকরণ কিন্তু আমাদেরকে খুব ভালো করে শিখেই তবেই কিন্তু আমাদেরকে exam এ উম পড়া উচিত. তবে একটাকে একটু রাজ্যের একটা আ vital part হচ্ছে বাংলা তো সেক্ষেত্রে বাংলা থেকে তো

আমি এইখানে তোমাকে কি বলবো বলতো যে শুধুমাত্র যে মুখস্থ বিদ্যা দিয়ে কিংবা এইগুলো করলে হবে না. তোমাকে এইগুলো না মানে নিজের মত করে বুঝতে হবে, জানতে হবে, ওটার প্রতি একটা আগ্রহ থাকতে হবে তোমার. তবেই তুমি দেখবে জিনিসটাকে মানে নিজের মনের মধ্যে মানে গেথে রাখতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা তো আমার মনের মধ্যে দেখবে নিজেই ঢুকে যাবে, তুমি যদি একটা সামান্য মানে মুখস্ত বিদ্যার জন্য এই যে হ্যা একটা চাকরির জন্য কিংবা একটা job এর জন্য আমি শুধুমাত্র ওটা মুখস্ত করে চলে গেলাম এরকম করে দেখবে জিনিসগুলো মানে তোমারো সেটা ভালো লাগবে না. মানে এই ধরো আমি মানে এইটাই বলবো এখন আপাতত তোমাকে যে জিনিসগুলো একটু নিজের মনের মত করে মানে যেটা ভালো লাগছে, মনে সব ভালো যেটা ভালো লাগছে বলব না সবটাই তোমায় ভালোলাগা তৈরী করতে হবে যেহেতু চাকরি সুত্রে তোমকে সবটাই এর সাথেই পরিচিত থকতে হবে, নতুবা আমাদের তুমি যেমন বললে বা সাহিত্য কিংবা বা~ আমাদের বাংলা যেটা main আমাদের খুবই দরকার কারণ আমাদের সবকিছুর পাশে পাশে বাংলা টাকে তো মানে সবার আগে রাখতেই হবে না. হুম, হুম, হুম তো তো তুমি যেটা অবশ্যই বললে যে আমাদের মুখস্ত করা কিন্তু একদমই ঠিক নয়, মুখস্ত করে করে আমরা হয়তো একটা অ্যাঁ পর্যায় পর্যন্ত marks নিয়ে আসতে পারব কিন্তু job কোনভাবেই আসবে না. তো এইখেন এই ক্ষেত্রে আমিও prefer করব যে আমাদের কিন্তু মুখস্ত বিদ্যাটাকে ছেড়ে আমাদের কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এবং প্রচুর পরিমানে reading পড়তে হবে. আমাদের কে অন্তত যেহেতু আমরা job এর জন্য prepare অ্যাঁ হই তাহলে job এর preparation নিতে গেলে আমাদের কে কিন্তু অ্যাঁ আট থেকে দশ ঘন্টা তো obviously পড়তেই হবে এবং প্রচুর পরিমানে reading অ্যাঁ পড়তে হবে এর ফলে কিন্তু আমাদের অনেকটা মুখস্ত থাকবে, আর আমরা য~ যদি

answer করতে পারব. তো আমি prefer করব যে হ্যাঁ প্রচুর পরিমানে আমাদেরকে কিন্তু text book টা reading পড়তে হবে. সব সময় মুখস্ত করলে কিন্তু হবে না. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছ তুমি. হ্যাঁ তো তোমার থেকে আমি আর একটা জিনিস জানতে চাইব যে আমাদের West Bengal এর actually ছেলে মেয়েদের কোন কোন subject গুলোয় বেশি problem হয় বলতো? বা তোমার কোন

আমাদের west bengal এর মধ্যে না মানে infact সবার ক্ষেত্রে আমি বলবো একটা mainly দেখবে আমরা যেহেতু না ছোটর থেকে কি বলতো অ্যাঁ english অ্যাঁ ব্যাপারটা থেকে ধর যেহেতু আমরা একটা বাংলা medium এর মধ্যে পড়াশোনা করেছি, অনেকেই আছে মানে আমার generation এ বলো কিংবা আমার আগের generation এ যাদের বলো সবাইকার পক্ষে তো ছোট থেকে English medium এ পড়া টা সম্ভব হয়ে ওঠেনি না, মধ্যবিত্ত পরিবারেরই আমি কথা বলছি. পরিচিত থাকে না. আমরা দেখবে English টাতেই না আমরা একটু বেশিই পিছিয়ে থাকি.

খুব tough একটা জিনিস, আমি পারব না, আমি করতে পারব না, আমি এটার মানে বুঝব না, এরকম জিনিসগুলো আমার কাছে মনে হয় English টা, English টার পাশাপাশি তুমি বাংলা তে দেখবে

আমার কাছে আমিও English টা নিয়ে একটু আমারো problem ছিল.

জিনিসটাই না সহজ. তুমি যদি সেটাকে সহজ ভাবে নিতে পারো.

তোমার সাথে এখানে একমত. তুমি যেরকমটা বললে যে হ্যাঁ English এ কিন্তু সবারই অ্যাঁ problem থাকে এবং যেটা কিন্তু অ্যাঁ আমরা পরীক্ষার hall এ যেয়ে কিন্তু face করি তো সেই problem টা যাতে না হয় সেইজন্য আমি অবশ্যই বলবো আমাদের কে কিন্তু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

হিন্দি টাও তো আমাদের কে আর কেউ সেইভাবে উম ছোটবেলা থেকে শেখায় না. কিন্তু আমরা কি বলতো cartoon দেখতে দেখতেই বলো একদম ছোটবেলা থেকে যে cartoon গুলো দেখি সেই cartoon গুলো দেখতে দেখতে কিন্তু আমরা হিন্দি তে অভ্যস্ত হয়ে পরি. তো এইভাবে আমার মনে হয় যে আমাদেরকে কিন্তু English অ্যাঁ যে ভাষাটা আছে সেটাকে কিন্তু ভালবাসতে হবে. তো আমরা চাইলেই movie দেখতে পারি english এর car~ cartoon গুলো দেখতে পারি. অ্যাঁ এখনতো যেহেতু সবার হাতে phone আছে তো এটা তো একদমই খুব available ব্যাপার তো আমারা যেগুলো Bengali type এর cartoon গুলো হয় সেইগুলো কিন্তু আমরা English এ পেয়ে যাই. যদি আমরা একটু শিখব বলি অবশ্যই শেখা যায়. এছাড়া তো অ্যাঁ spoken English আছেই আমরা কোনো coaching এ ভর্তি হয়ে যেতে পারি এবং নিজেদের English টাকে improve করতে পারি. কারন তুমি দেখবে central government ই হোক আর অ্যাঁ যে রাজ্যের যে exam টা হয় তাতে কিন্তু দুটোতেই English একদম must থাকে. যেকোনো পরীক্ষাই হোক না কেন তাতে কিন্তু একদম English থাকবেই. তো সেক্ষেত্রে অ্যাঁ যেই জিনিসগুলো পরে আর কি সেখানে তোমার ধরো English grammar পরে যেগুলো অ্যাঁ সেগুলো হয়তো sentence parts of speech, tense, voice, narration, gender synonym, এগুলো সব পরে তো

তুমি একটু যদি মানে টা বুঝে নি, মানেটা বুঝে নিয়ে মানে কর জিনিসটা দেখবে অতটা tough মনে হবে না. তুমি আ, তোমাকে আগে না English এ word এর সাথে তার meaning গুলো জেনে নিতে হবে যে ওই word টার actually meaning টা কী. তুমি দেখবে তাহলে সেটা না তোমার বুঝতেও সুবিধা হবে মানে পড়তেও সুবিধা হবে সেটার ব্যাপারে জানতেও সুবিধা হবে. তাই না বলো? হ্যাঁ অবশ্যই, এই জন্যই আমি বললাম তোমাকে যে আমাদেরকে কিন্তু প্রতিদিন practice করতে হবে. দেখো স্বামী বিবেকানন্দ কিন্তু বলেই গেছেন practice makes a man perfect. তো অবশ্যই আমরা যদি practice করে থাকি আমাদেরকে কিন্তু কোনো

তো হুম এইভাবে আমরা করতে পারি. তো অ্যাঁ তুমি আর একটা জিনিস হয়তো notice করে থাকবে আমাদের কিন্তু অনেক অ্যাঁ ছেলে মেয়েদেরই কিন্তু math টাও খুব problem হয়. তো math এর ক্ষেত্রেও তুমি জানিনা কতটা problem face কর but আমি কিন্তু

math টা না আমার school life এ বলো কিংবা এতে আমার math ভীষণ ভালো লাগত, problem হত না বলবো না, কিন্তু আমার math টা খুব ভাল লাগত সে তো মানে মানে তো এই বলতে পারো যে যার যেরকম মানে পছন্দ তাই না, মানে আমার ক্ষেত্রেও

কিন্তু math এ main problem থেকে solution টাই একটাই যে math practice. practice ছাড়া কোনো কিছুই হবে না তোমার. practice

বারে বারে সেটাকে নিয়ে ভালো করে মাথায় ঢুকিয়ে বুঝে নিলে না জিনিসটা বারে বারে practice করলে তুমি দেখবে জিনিসটা খুব একটা জটিল কিংবা খুব একটা শক্ত মনে হবে না.

হ্যাঁ তো এই যদি math এর কথাই বলি exam এ যে math গুলো আসে সেইগুলোউ কিন্তু খুব যে tough সেগুলো হয় না. আমরা যদি অ্যাঁ class four থেকে class nine পর্যন্ত যে math গুলো থাকে সেইগুলো যদি আমরা আমাদের আয়ত্বের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু অ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে এটা একদম করতে পারব. এই math এর মধ্যে যেগুলো আমি দেখেছি যে comperative exam এ যেইগুলো আসে সেইগুলো আবার লাভ ক্ষতি, সুদ কষা, সাধারণ লসাগু, গসাগু, উম গতিবেগের দুরত্ব ধারা এই মানসিক দুক্ষতা এই জিনিসগুলো কিন্তু আসে আর এই জিনিসগুলো কিন্তু খুব একটা tough নয়. আমরা যদি আসতে আসতে practice করি তাহলে কিন্তু এইটা আমাকে আমরা আহ cover জিনিসটা বুঝে নিয়ে এগালে কী বলতো জিনিসগুলো অতটা মানে শক্ত আর মনে হয় না সেরকম. তুমি যদি জিনিসটা ভালো রকম ভাবে বুঝে যাও. তাই না?

উম বা seriously কিন্তু পড়ি না. উম mainly student রা কিন্তু সেইভাবে পরে না যেই কারনেই কিন্তু তাদেরকে অ্যাঁ বিভিন্ন রকমের problem face করতে হয়. কিন্তু এটা একদমই করা উচিত নয়,

বারে বারে ওগুলোকে repeat করতে হবে, জানতে হবে, বুঝতে হবে সেগুলোকে মানে যেন তোমার সেইগুলোর জন্য এরকম preparation না নিতে হয় ওটা বলবে তারপরেই আমি জানব, তারপরেই আমি ভাববো, তারপরেই আমি উত্তর দেব. তোমার মাথায় ওগুলো নিজেই মানে ready হয়ে যাবে তুমি যদি ঠিকঠাক ভাবে মানে practice এর মধ্যে কিংবা ঠিক ঠাক ভাবে অনেক দিন থেকে ওগুলোর সাথে মানে ইয়ে করে টা রাখো মানে নিজের মধ্যে.

current affairs, এইগুলো তো আর একদিন পড়লে হবে না, current affairs মানে প্রত্যেকদিন কিন্তু জিনিসগুলো পড়তে হবে. তারপর বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, অ্যাঁ প্রণালী, দেশ বিদেশের নদী, খাল, বিখ্যাত স্থান, ঐতিহাসিক স্থান জলপ্রপাত এই যে ইতিহাস জড়িত বিভিন্ন ঘটনাবলী এই যে এই জিনিসগুলো আছে এইগুলো কিন্তু অ্যাঁ general knowledge এর মধ্য পরে. আর general knowledge কিন্তু কখনোই তুমি যেরম যেমনটা বললে একদিন দুদিন বা পরীক্ষার কদিন আগে পরে কিন্তু আয়ত্ব করা possible নয়. এটাই কিন্তু আমাদের কে প্রচুর পরিমানে অ্যাঁ time দিতে হবে তবেই কিন্তু আমরা অ্যাঁ এই বিষয়টা নিয়ে আগিয়ে যেতে পারব. তো উম মোদ্দা কথা একটাই যে আমাদেরকে কিন্তু প্রচুর পরিমানে সময় দিতে হবে অ্যাঁ যদি আমরা government job এর কথা বলি তাহলে তার syllabus অনুযায়ী আমাদেরকে কিন্তু প্রচুর পরিমানে practice করতে হবে যে syllabus টা আছে সেই syllabus অনুযায়ী অ্যাঁ তবেই কিন্তু আমরা একটা নিজেদের কে অ্যাঁ যেই জায়গায় দেখতে চাই সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারব.

আমি নতুন করে শুরু করছি আবার একবার

স্মৃতি নিয়ে কীভাবে আমরা বেঁচে থাকি

স্মৃতি মানে ছোটো বেলায় হাঁটিহাঁটি পা পা স্মৃতি মানে half pant ছেড়ে full full pant - এ ছোটা

স্মৃতি মানে আমার সাথে প্রথম পরিচয় স্মৃতি মানে তোমায় নিয়ে নতুন আধ্যায়

স্মৃতি মানে তোমার সাথে প্রথম কথা বলা স্মৃতি মানে খানিকটা পথ তোমায় নিয়ে চলা

স্মৃতি মানে park -এর সেই পরিচিত bench স্মৃতি মানে বাদাম ভাজা আর কিছু লজেন্স

স্মৃতি মানে উদাস করা রবীন্দ্র সঙ্গীত স্মৃতি মানে আমি এখন তোমার কাছে অতীত